সেটাই BREATH বলো

হ্যাঁ আমার dog হ্যাঁ আমার dog ছিলো তো জানো আমার papa যখন মারা গেলো আমার dog -টাকে অমনি দিয়ে দিতে ওর নাম পুচু white colour -এর যে কুকুর গুলো হয় না

হ্যাঁ হ্যাঁ শুনছি ও ও হল ওই তো ওইটা ওর নাম হ~

ও হলো পুচু নাম দিয়েছিলাম

সত্যি একটা মারা গেছে একটা বেঁচে তাও Papa যখন মারা গেলো তখন ওকে দিয়ে দিতে হলো কেনো papa -র কাছেই তো চান করতো papa -র কাছেই ও ও খেতো papa

যেত papa একটা ওর বন্ধু ছিল যেহেতু

আমার মামার বাড়িতেও ছিল তি তিনটে বিড়াল ছিল

Cute এখনো আছে

জানো বন্ধুর বাড়িতে জানো কত বিড়াল আছে জানো ও না খালি training শেখায়

নমস্কার আমি একজন গ্রামের মানুষ আমার পরিবারে ছজন উ বা ছজন ছিল বাবা মা স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে

বর্তমানে আমার বাবা মা পরলোক গমন করেছেন এখন মেয়ের ও বিয়ে হয়ে গেছে

তো ছেলে স্ত্রী এবং আমি নিজে তিনজনের পরিবার তো আমাদের গ্রামে এ মূলত আ আমন এবং বোরো চাষ হয়

তো আমনের যে ধানটা হয় এখানে সবারই তো সেটা বাদশাহ ভোগ বাদশাহ ভোগ আ বলে থাকে অনেকে জগন্নাথ ভোগ বা গোবিন্দ ভোগ বলে থাকে

তো সেটা চাষ হয় এখানে সেটা একশো প প পঞ্চান্ন দিনের ধান

তো সেটা আ আষাঢ় মাসে আমাদের এ লাঙ্গল করে পঁচানী দিয়ে আটদিন ফেলে সেটাকে আবার আ মোহি দিয়ে যতন করে

আ ছোটো ছোটো আ line করে ওটা সমান করে এবং ঢাল রাখতে হয় কারণ বীজতলা তো বর্ষা কালে আআআ জল জমা হয়ে গেলে নষ্ট হয়ে যাবে

তো তারপরে ধানটার উউ মানে ঐ ধানটাকে শোধন করতে হয় তো আ আমার আ শ শোধন করতে গেলে ঐ আপনার shap বলে একটা জি জিনিস বা carbon dygen দিয়ে

ধানটাকে চব্বিশ ঘন্টা হুম বারো ঘন্টা ভিজিয়ে তারপরে জলটাকে ফেলে দিয়ে আবার বারো ঘন্টা দিয়ে এরকম করে আ আটচল্লিশ ঘন্টা জল খাওয়ানোর পরে আ ধানটাকে জ্বাল দিতে হয়

জ্বাল দিলে এ অঙ্কুর বেড়িয়ে আসে যত ছোটো অঙ্কুর অবস্থায় ম জিনিসটাকে ফেলতে হয় তারপরে জলটাকে বেড় করে দিতে হয় একদিন রেখে বেড় করে দিতে হয়

তারপরে হুম ঐটা এরকম দুতিন দিনের পরে আর হুম তারপরে ঐ আপনার পাউস বলে জিনিস আছে আমাদের ঐ খড়ের যে জ্বালন দেয় ধান সিদ্ধর পরে যে

বাকি অংশটুকু যে আমাদের উনন থেকে বেড়োয় ঐটা দিলে কাজটা সম্পন্ন যেটা এলোমেলো হয়ে যায় সেটা পরিস্কার দাঁড়িয়ে যায় সেটা দাঁড়ানোর পরে দুচার দিন যাওয়ার পরে মোটামুটি এক দুটো পাতা হয়ে যাওয়ার পরে

সামান্য জল দাঁড় করে রাখতে হয় তারপরে এ এভাবে যেতে যেচেছ চার পাচার আ চার বা পাঁচ পাতার পরে

এ সার কিছু দিতে হয় সার দেওয়ার পরে পরপর এবার সেটার বাড়তে থাকবে তার নিয়ম অনুসারে

তারপরে ঐখানটায় আপনার এম একটু ঐ carbon dygen বা Babyston -এইরকম জাতীয় কোনো ওষুধ ওষুধ মারতে হয়

আ আর পোকার তো দিতে হয় ওষুধ দিতে হয় তারপরে মূল জবিনের এ জন্য নাঙ্গল করতে হয় প্রথমত একচাষ দিতে হয়

ঐ আবার কদাল দিয়ে এ চাপ দিয়ে আইলে যে পরিস্কার করে আগাছাগুলা ওগুলা পরিস্কার করে দিতে হয়

তারপরে প্রয়োজন হলে আমাদের যদি বালিমাটি হয় ঠিকাছে মহি মাপতে হয়না যদি এঁটে এ এঁটেল মাটি হয় সেক্ষেত্রে আমাদেরকে মহি দিতে হয়

কারণ up down গুলা এগুলা কদাল দিয়ে যতন করে নিতে হয় যত সমান থাকবে জল তত ভালো হয়

তারপরে কিছুদিন যাওয়ার পরে যখন মোটামুটি একমুঠনি বা এএকহাত গাছ হয়ে যায় তখন আমাদের ঠিক শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের এস এখানে গ্রামে

রোপণের চাষ আরম্ভ হয় তো সেক্ষেত্রে ম আমাদের রোয়ার কাজ শুরু করে দিতে হয় তো এই ভাবে এ আমাদের মজুদ দিয়ে আমরা নিজেরাই করি

তো এইভাবে ম বীজধানটাকে এ তো তার বীজধান আগে এক সপ্তাহর আগে ম আপনার এ খোলাপঁচার গোলাপঁচার এরকম জাতের ওষুধ

আর ঐ আপনার মমম বা ঐ দানা জাতীয় কিছু ওষুধ আটদিন আগে মেরে দিতে হয় কারণ মূলজনিতে যখন যাবে বীজধান তো ছোটো জায়গার ওপর হয়

এটাকে যখন আপনি এক বা এক এক করবার দুবিঘাত করতে যাবেন তখন সেখানে এ পকা প্রথম লাগলে অনেক বেড়েল ওষুধ লাগবে কিন্তু এখানে যেহেতু বীজতোলাটায় শোধন করে নিলে এক বেড়েলের মধ্যে সেখানে

এ ওষুধটা কমের মধ্যে হয়ে যাবে তাহলে মূল জমিনে যাবে না সেক্ষেত্রে এই ওষুধটা আগে থেকে মেরে দিতে হয় তারপরে বীজধান ভাঙ্গা হয়

তারপরে না পাক আ তো আমাদের কাঁদা তো হয়ে গেছে এবার ঘন রোপণ করতে হয় রোয়ার পরে বেশ এভাবে থাকে

সে ওষুধ মারার পরে এ আবার এরকম নিয়ম অনুসারে থাকবে তারপরে এবার পনের দিন পরে আবার তখন মাজরার ওষুধ আমাদেরকে দিতে হয়

তো মাজরার ওষুধ দেওয়ার পরে এ তো সার আপনার রোয়ার কাঁদাতেও দিতে পারেন তানাহলে এ যখন, ধান মোটামুটি রোয়ার পরে হালি হয়ে আসবে

শোনাবে আর কি বসে আছি আর কবির সিং-এর গান করছি

কাবির সিং-এর মত কাউকে যদি পেতাম তাহলে তো জীবন টা ধন্য ধন্য হয়ে যেতো

সেই তোমার সথে ওর অনেকটা মিল আছে কিন্তু

হ্যা সেটাই সবকিছু অনেকটা মানে অনেকটা মিল আছে শুধু মানে হয় ও ও ছেলে বলে একটা step উপরে আর আমি একটা মেয়ে বলে দেখ যেমন সব কিছু মিলিয়ে দিচ্ছি দেখ ও ও bike চালাতে পারে আমিও bike চালাতে পারি ঠিকাছে

ও ওই বি ওইটা খেতে পারে আমিও খাই ঠিকাছে ও doctor আমি শুধু একটু হয়ে গেছিলাম nurse ব্যাপারটা সবই একি ছিলো শুধু যদি আমি ছেলে হতাম একটু তারকাটা হতাম এটাই

হ্যাঁ এখনোতো ওরমই হয়ে যাও রেগে ফেগে গেলে কম নাকি

তাহলে বলতে চাইলি কি তারমানে আমি তারকাটা

এই ভুল করলে কী কী হতে পারে গর্দান চলে যেতে তো পারে তোমার গর্দান

আচ্ছা আচ্ছা ম গর্দান কে আমি বরদান শুনছি

বরদান না ওটা গর্দান তোমাকে বরদান দেবো তুমি আমাকে এখন তুমি tease করছো আর আমি তোমাকে কি বরদান দেবো দেবনা আচ্ছা বরদান twins বলে একটা জায়গা আছে একটা flat আছে

তাই কোথায় সেটা

এইযে যে মানে ওখানে আমার হবু বৌমা থাকে

হুম হুম হুম হুম কিন্তু আমার হবু বৌমা আবার আমার ছেলের থেকে হচ্ছে গিয়ে চার বছরের বড়ো

না না আসলে হচ্ছে গিয়ে ব্যাপার টা হচ্ছে গিয়ে আমার ছেলের পছন্দ

তোজো না আমাকে খবর দিচ্ছে আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসতাম খুব তোজো আমাকে বললো ও নাকি প্রতি মাসে একটা করে boyfriend change করে

তুমি যে ওর পক্ষও এতো কথা বলতে দেখ ও এরকম হলো আমি বললাম ঠিক আছে ছাড়ো বাদ দাও তো কিছুদিন আগে নাকি ওর সঙ্গে কথা হয়েছে তোজর

তখন তোজো কে বলেছে তুই তো আমাকে propose করিস নি আমি কি করে জানবো তো তোজো তখন বলেছে আমি তো তখন বলেছিলাম ওদের ওদের একটা আলাদা বান্ধবী ছিলো সেই বান্ধবীর মাধ্যমে বলেছিল

তো ওই মেয়েটা তখন বলেছে আমি ভেবেছি ওই বান্ধবীর সঙ্গে তোর মনে হয় সম্পর্ক আছে বলছে তো পাগল ও আমার ভালো বন্ধু

আগে তুই না বলবি বলে তার জন্য তুই ওর ওপোরে কেনো দোষ চাপালি তো বলছে না না আমি ভেবেছি আমার ভুল এখন আর কি করা যাবে তো ও বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন আমার আর দরকারও নেই তোকে

তো এখন আবার নতুন আবার তোজর কাউকে পছন্দ হয়েছে সে হচ্ছে গিয়ে রাই আছে রাই এর বান্ধবী

ঠিকাছে কেমন না কেমন আমি রাই কে জিজ্ঞেস করব ঠিকাছে

তো তখন তোজো বললো যদি ওর boyfriend ও থাকে আমি এখন রোজগার করেনি পয়সাওয়ালা হলে তো আমি ছড়িয়ে নেবো

এ সেই হলো বড়ো কথা বড়ো কথা

এরা কতটা advance আমরা কত মন খারাপ করে থাকি কী

সেই এখন সবাই open mind হয় থাকলেই main আগাতে পারবে আর নিজে ভালো ভাবে বাঁচতে পারবে খুশি খুশি হয়ে ওই যত ভাববো এই সেই ততো নিজের মাথা খারাপ হবে ন ততো নিজের mood খারাপ হবে কি দরকার

আমি কিন্তু এখন অনেকটা strong হয়ে গেছি তাই না

হ্যাঁ আগের থেকে এখন অনেক বাবা ঠিক হয়েছে তুমি

তুমি তো আমাকে সুভাষ গ্রামে দেখনি সুভাষ গ্রামে যদি তখন যদি তুমি আমাকে দেখতে তাহলে বলতে এবাবা দিদি তোমার এ কি অবস্থা